Hello, Hello আরিয়ান কি খবর রে, এইতো ভাই বসে আছি তুই বল তোর খবর কি? কি করছিস কোথায় আছিস কেমন আছিস বল, এইতো ভালোই আমিও বসে আছি, আমার খবর সব ঠিক, তা বাড়ির সব ঠিক আছে তো তোর মানে যে মা-বাবা ভাই সব ভালো আছে তো এখন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাই ভালো আছি এখন, সবাই সুস্থ আছে, কোনো problem নাই, তোর বাড়ির সবাই ভালো আছে তো,

হ্যাঁ এইতো কাজ তো minimum আমার অনেকটাই শিখে নিয়েছে বা করে নিয়েছি, যদি বলতে যাই, আর পড়াশোনা তো complete এর দিকেই আর এক বছর আরকি এক বছরটা complete করি, এবার আমি ভাবছি বাড়িতে কথা বললাম নিজের একটা business শুরু করব আরকি দেখি, কি business টা শুরু করব এখন এবং কিভাবে শুরু করব সেটা নিয়ে চিন্তাভাবনা করছি অবশ্য tension নেই বুঝতে পারলে তো? এই চিন্তা ভাবনা আরকি করছি, উহ টা খুব ভালো মানে এখন তুই একটা ব্যাপার লক্ষ্য করেছিস তোদের ওই যে স্কুল গুলো আছে বা কলেজ গুলো আছে সেখানে কিন্তু শিক্ষার মানের শিক্ষার যে হার বা শিক্ষা, আর যে পদ্ধতি সেটা কিন্তু অনেক অংশে change হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই সেটা তো change হবেই তার কারণ বুঝতেই পারছিস যে generation টা এরকম যে digital জামানা যে প্রত্যেকটা জিনিসই কিন্তু change হয়েছে দিনের দিন সেটা বলার, বলতে নেই আর কি,

সেই সমস্ত ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা দিকে আগ্রহ বেশি হয়ে যাচ্ছে, তুই দেখ মানে স্কুল থেকে এই যে ছেলেদের স্কুলমুখী করার জন্য সরকার সাইকেল দিচ্ছে, মোবাইল কিনার জন্য টাকা বিভিন্ন scholarship, mid day mill বলতে বিভিন্ন প্রকার কিন্তু প্রচুর জিনিস দেওয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, এমনকি ধর স্কুলে তো বিভিন্ন রকম অনুষ্ঠান cultural program বিভিন্ন রকম ধর আছেই, এই মানে স্বাধীনতা দিবস থেকে শুরু করে সরস্বতী পূজা প্রত্যেকটা কিন্তু উৎসব স্কুলে পালন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একদম একদম তারপর দেখ অনুষ্ঠানের কথা যদি বলি, মানে সরকার এমনই জিনিস করে দিয়েছে যে অনু, অনুষ্ঠানের কোথায় যদি বলি আমি তো দেখবি অনুষ্ঠানটাও কিন্তু হয়তো কোন এরকম গরিব ছেলে আছে হয়তো তাদের হয়তো যদি বলি যারা মানে যাদের গরিব আরকি ধর এরকম আমি তোকে একটা উদাহরণ দি , তার বাবা নেই কিংবা তার মা নেই হয়তো তার মা আছে, হয়তো তার বাবা নেই, তার মা টা হয়তো যে মানে ওই তোর ভিক্ষে করে আরকি আর কি খাই আরকি তার কথায় যদি বলি, তারা হয়তো, ঠাকুর তৈরি করতে পারছি না বা ঠাকুর তৈরি কর টাকা দিতে পারছে না তারা, তো পূজো তে তো সবারই তার ক্ষেত্রে দেখ সেই ছেলে তার ছেলের কথা যদি বলি সে ছেলে টা হয়তো মানে enjoy করবে সেই টাকা তও নেই তার কাছে হয়তো, তার মা তাকে দশ টাকা দিল কিন্তু স্কুলে সেটা মানে তৈরি করছে বা মানানো হচ্ছে স্কুলে যদি দশ টাকা দিল কিন্তু তার বন্ধু-বান্ধবের সঙ্গে কিন্তু enjoy করে, ফুর্তি করে সেই দিনটা কিন্তু স্কুলে কাটাতে পাচ্ছে তাহলে সরকার এর থেকে কি আর সুবিধা দেবে তাই বল, হ্যাঁ সেটা একটা বেশ তুই ঠিক ভালো দিক বলেছিস আর আর এই স্কুলের দেখবি মানে আমাদের সময় থেকে দেখবি স্কুলে যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কাজী নজরুল ইসলামের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তারপরে তোর জীবনানন্দ দাশের জন্মদিন মৃত্যুদিন তারপরে ধর পনের আগস্ট প্রজাতন্ত্র দিবস এই সমস্ত বিষয় গুলো কিন্তু স্কুলে খুব সুন্দর পরিচালনা করা হতো এবং কি এই এই দিনগুলোর উপর, ভিত্তি করে কিন্তু ধর বিভিন্ন cultural program অনুষ্ঠান এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হতো ফলে কি হতো student রা কিন্তু এই এই দিনগুলিতে স্কুল যেতে কিন্তু বেশি interested থাকতো আর একটা কথা কি মানে, স্কুলে তো পড়াশোনা ধর হয় class wise বা স্কুল টাইম অনু যায়, কিন্তু এই দিনগুলো যেগুলো ধর একটা খুব ভালো দিন জন্মদিন বা মৃত্যুদিন কিংবা পনের আগস্ট যেমন দেশ স্বাধীন হয়েছিল এই দিন তাতে কিন্তু ছাত্ররা, মানে দেশ সম্পর্কে বা দেশের আগের পরিস্থিতি বা দেশ কিভাবে স্বাধীন হলো সে সম্পর্কে কিন্তু জেনে যায়, ফলে কিন্তু তারের পক্ষে শিক্ষাটা কিন্তু অনেকটা সহজ হয়ে পড়ে, মানে দেশ সম্পর্কে তারা জেনে কিন্তু খুব ভালো একটা জায়গায় চলে যায়, তুই কি একটা এ বিষয়ে একটা জিনিস তোকে বলা হয়নি, তুই কি একটা বিষয়ে আমি বলছি হয়তো তুই জানি যদি বলিস তাহলে অবশ্যই হ্যাঁ বলবি, আর যদি না জানিস তবে না বলবি, তুই কি জানিস যে জন্মদিন টা আমাদের কেনো পালন করা হয়, যে রবীন্দ্রনাথ বল, তারপরে স্বামী বিবেকানন্দ বল কাজী নজরুল ইসলাম আহ তাদের কেনো জন্মদিনটা পালন করে বা মৃত্যুদিনটা কেন পালন করে? দেখ তারা হচ্ছে একজন ঠিক আছে প্রথমত কথা আমি তোকে বলে রাখি, আর তাদের জন্য কিন্তু আজ দেশ মানে এতটা মানে যে স্বাধীনতা পেয়েছে বা শিক্ষার ক্ষেত্রে বল, তাদের কিন্তু বিভিন্ন ভূমিকা আছে মানে, তারা কিন্তু ছিল বলেই শিক্ষাটা এতটা হয়তো এতটা মানে ঘড়িতে মানে ভারতবর্ষে তারপরে বল দেশ টা যে স্বাধীন মানে একটা অল্প সময়ের মধ্যে হয়েছে সেটাই কিন্তু তারা যদি ঠিকমত ভাবে মানে পদক্ষেপ না নিতো তাহলে হয়তো দেশ স্বাধীন হতে, আরো কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যেত ফলে এই ইংরেজদের অধীনস্থ থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হত, কিন্তু সেটা কিন্তু হয়নি তাদের যে মানে একটা কি বলবো ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে পালন করেছে, এমন কি তাদের দেখবি, অনেক লেখা দেশ সম্পর্কিত বা কবিতা বল, বা দেশ নিয়ে লেখা কোনো গ্রন্থ বল, গদ্য বল পদ্দ বল, আমরা কিন্তু হামেশাই কিন্তু পড়ে থাকি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তারপরে দেখবি ছুটি বিভিন্ন ধরনের নাটক বা কবিতা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বইয়ের পাতায় পড়তে পারি বা school life এ আমরা কিন্তু সে সমস্ত অনেক কিন্তু ছড়া বা কবিতা বা আবৃত্তি কিন্তু আমরা পড়ে এসেছি তাই কিনা বল, হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই তার কারণ দেখ একটা কথা বলি দেখ তোকে যে আহ তাদের মানে যদি বলা হয় ছোট্ট, একটা উদাহরণ দিয়ে বলে তোকে বড় করে কথাটা বলব না আমি ছোট মাধ্যমে তোকে বুজিয়ে দি, তাদের জন্মদিন বা মৃত্যুদিন পালন করারএইটাই একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হল তাদেরকে যেন প্রত্যেকটা ছেলে মনে রাখে প্রত্যেকটা মানুষ যেমন তাদের কে মনে রাখে, তার কারণ তাদের জন্মদিন বা মৃত্যু দিন যদি না পালন করা হয়, হয়তো দেখবি তাদেরকে কিন্তু সবাই ভুল যাবে, যে এই রবীন্দ্রনাথ বলে কেউ ছিল কাজী নজরুল ইসলাম বলে কেউ ছিল মাদার তেরেসা বলে কেউ ছিল স্বামী বিবেকানন্দ বলে কেও ছিল, এই জিনিসটা কিন্তু ভুলে যাবে আরেকটা কথা দেশ স্বাধীনের কথা যদি বলে পনের আগস্ট এর কথা সেটা আমাদের ক্ষেত্রে,

এই দেশে বাস করে এবং লাভ কি তাই কি না, তাই দেখ এইটা এই জন্যই পালন করা হয় যাতে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মানুষ মনে রাখে যে আজকের দিন তা সবথেকে মানে যদি বলা হয় প্রিয় দিন বা আজকের দিন টা,

হ্যাঁ, দেখ সেটা একটা ঠিক কথা তুই বললি আর একটা কথা তোকে আমি প্রথমেই বললাম যে স্কুলের শিক্ষা যেটুকু ধর লাভ করে প্রত্যেকটা দিন ছাত্ররা স্কুলে গিয়ে পড়াশোনা মাধ্যমে তার থেকে কিন্তু বেশি জ্ঞান বা শিক্ষা লাভ করে ওই program, বা ওই অনুষ্ঠান বা জন্মদিন বা মৃত্যু দিন পালন হয় সেগুলো থেকে বলতে গেলে দেখো ওখানে কিন্তু অনেক কথা বা অনেক কিছু বেরিয়ে আসে দেশের পক্ষে হলে প্রত্যেকটা ছাত্র যখন আস্তে আস্তে জানতে লাগে ফলে তাদের কিন্তু, বিষয়টা জানতে interested হয়ে পড়ে হলে কি হয় শিক্ষাটা কিন্তু সহজেই তাদের মধ্যে হয়ে যায়, একদম একদম এ বিষয়ে কিন্তু কথা বলতে লাগি তো দেখ শেষ হবে না তার কারণ দেখ, পড়াশোনা মনে একটা জিনিস, দেখ তুই একটা জিনিস কিন্তু ভাবনা কর তুই কি জানিস পড়া টা কোনখানে শেষ আছে, যে হয়তো তোকে বলি graduation complete করলাম তারপরে BEdBEd complete করার পরে,

হয়তো নিজেই ইচ্ছাকৃত বলবে আর পড়বো না, কিন্তু পড়াশোনা শেষ নাই বুঝতে পারলে তো,

সাহায্য করবে হয়তো তোর কাছে ছুটে আসবে এই যে যাকে এই কাগজটাকে কি জন্য কি সম্পর্কিত এই যে তাদের তোর প্রতি চাহিদা, এটা কিন্তু বরাবরের মধ্যে থেকে যাবে ফলে কিন্তু আজকে ধর, তোকে হয়তো গ্রামের লোক তোর কাছে ছুটে আসবে এমনটা একদিন হতে পারে যে পড়াশোনা করার এতটাই বড় হয়ে গেলি যে দেশবাসী হয়তো তোর কাছে মানে তাকিয়ে থাকবে কোন কিছু পাওয়ার জন্য বা ফল পাওয়ার জন্য, ফলে কিন্তু এটা একটা ভালো দিক মানে পড়াশোনা করলে কিন্তু পড়াশোনার মাধ্যমে তুই জগৎজুড়ে নাম করতে পারবে বা জগতে তোর একটা নাম লিখে দিতে পারবে পড়াশোনার মাধ্যমে, অবশ্যই অবশ্যই এটা একটা ঠিক কথা একটা ছেলে বা, মানে গ্রামের মাঝে দেখবে ninety percent মানে hundred percent লোকেদের মধ্যে forty five percent বা sixty percent লোক এমন আছে যারা পড়াশোনা জানে না তারা তো নিজেদের সেখানে আমি যদি সেখানে পড়াশোনা জানি, হয়তো সেখানে তার ছেলেদের মানে, হয়তো সে বাবা হয়েছে তার ছেলে হয়তো আছে, তার হয়তো মানে আধার কার্ডের একটা form যদি বলা হয় স্কুল ভর্তি হবে নতুন একটা form দিয়েছে কিন্তু সেই form টা কিন্তু সে পূরণ করতে জানে না তার ক্ষেত্রে সেটা কিন্তু তোমার কাছে আসবে তার কারণ দেখো, এখন আবার এরকম হচ্ছে দেখতে পাচ্ছি যারা online এর দোকান cyber cafe হচ্ছে তারা কিন্তু একটা form পুরন করতে, সামান্য general knowledge টুকু সঞ্চয় করেছিল তাই জন্য সে কিন্তু, কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম কিন্তু মূল্য নিয়ে নিচ্ছে আর কি, সে কিছু করছে না just সে জানে তাই দু চারটা জিনিস form টা ফিলাপ করে দিচ্ছে এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে, এটা তুমি পড়াটাকে বিক্রি করে নিচ্ছ আমাকে মনে হচ্ছে, ইটা নেয়া ঠিক, হয় না আমার মনে হয়, তোর কি মনে হয়? হ্যাঁ, দেখ এটা একটা ভালো মানে টু একটা ভালো ব্যাপার নিয়ে আলোচনা করলি তো এই নিয় আমি একটা কথা বলি, এই যে যে পরিমাণে টাকা নিচ্ছে, হয়তো তার থেকে বেশি পরিমাণে টাকা নিচ্ছে সে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ দিক দেখ হয়তো সে মানে ধর, যেহেতু সে ব্যবসার ক্ষেত্রে বসেছে, বা ব্যবসার জন্য বসেছে কাজটা করার জন্য ঠিক আছে, ধর দেখা গেলো যে কাজটা করতে হয়তো তার কুড়ি থেকে তিরিশ টাকা ধর প্রয়োজন হচ্ছে সেখানে সে একশো টাকা নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু খুব খারাপ একটা দিক সে যদি সে টাকার পরিমাণ টাকা ঠিকমতো নেয়, তাহলে বলতে গেলে যে ঠিকই আছে মানে তার ব্যবসার জন্য সে যেহেতু সেটা খুলেছে এবং ওখান থেকে ওর টাকা income এর জন্য বা সে হতো সাহায্য করছে সেই জন্য নিচ্ছে, সেটা তো একটা স্বাভাবিক শিক্ষা তো একটা দাম আছে তাই কি না, সে হয়তো ওই জন্যই টাকা টা নিচ্ছে, হ্যাঁ, টাকা টা শিক্ষার দাম আছে এটা ঠিক কথা কিন্তু শিক্ষা তুমি দেখো তুমি online এ দোখান form fill up বা online এ তোমাকে যেকোনো কাজ করতে গেলে তুমি সেই টাকা টা মূল্য নাউ, কিন্তু তার ক্ষেত্রে তুমি যে, সেরকম একটা normally দুই থেকে চার টা জিনিস optionally নাম টা name লেখা আছে যে your father name কিংবা your mother name কিংবা your daughter name সেই খানে হয়ত সেই জিনিস টা পূরণ করতে পারো না, কিংবা age বলে একটা জিনিস লেখা আছে, সেই এই জিনিস টা বুঝতে পারছে না যেটা আর কি normal মানুষ, সে তেমনি যদি এই দুটো জিনিস লেখে দোও তা এই ক্ষেত্রে মূল্য টা নেয়া আমার মনে হয় না ঠিক হবে, তা তোকে একটা জিনিস বলি আমি আর কি, যেটা তোকে আমি বলিনি আমার ক্ষেত্রে বলেছে শুনবি কি তুই, হ্যাঁ তা বল একটু share কর আমি শুনি, দেখ হাতে বেশি যেহেতু time নাই তাই জন্য আমি ছোট shortcut মধ্যে বলি আহ দেখ আমি একটা bank এর কথা বলছি দেখ পড়াশোনার অপড়াশোনা মানে দেখ যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করে না তাদের মধ্যে দেখ পার্থক্য কি আমি যেহেতু পড়াশোনা করি তো আমি দেখ নিজের আমি কিছু করি না, but দেখ আমি একদিন ব্যাংকে গেছিলাম সেইখানে manager কে যে bank এর manager ছিল আর কি UCO bank এ আমি একটা,

তো যখন আর একবার জিজ্ঞাসা করি তো সে manager manager টা কিন্তু চেঁচিয়ে উঠেছে আমাকে যে বারবার কবার জিজ্ঞাসা কর একটা জিনিস, তারপরে আমি এমন একটা কথা বললাম তারপরে কিন্তু সবাই আমাকে দেখে বাহ বাহ দিতে লাগলো, কথাটা হচ্ছে এটাই, সে হচ্ছে একটা public servant বা তাকে সরকার রেখেছে যে public এর যা problem হবে,

বার কেন হাজারবার problem হলে কিন্তু হাজার বারি solution করতে হবে, বা solution করে দিতে হবে বা দেখিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে যে সরকারের সে সরকারের চাকরি করছে সরকার তাকে মাইনে দেখে পৌছে রাখছে এমনি বিনা পয়সায়, তাকে পুষছে না সেইখানে যদি একটা public একবার থেকে দুইবার জিজ্ঞাসা করে তার কোন মানে আইন নেই যে তাকে কিন্তু জোরে চেঁচিয়ে কথা বলবে, এটা কিন্তু কোন আইন একদম নেই কোন জায়গায় লেখা নেই, যে তাকে মানে একটা public কে যে জোরে কথা বলবে, তাই কি না, তাই জন্য ওই কথাটা বলার পর সব লোক কিন্তু আমাকে বলতে বলছিল আর কি যে টিক কথা বলে চলো আর কি, হ্যাঁ, দেখ এটা একটা খুব ভালো দিক বলা যেতেই পারে কারণ দেখ সরকারে যে সমস্ত প্রতিষ্ঠান গুলো আছে যে সরকারি যারা ধর চাকুরীজীবি বা সরকারের under এ যারা কাজ করছে অর্জিনপ্ত তারা প্রত্যেকেরই, নিয়ম বা প্রত্যেকেরই একটা দায়িত্ব মানে যে তাদের কাছে আমরা যাবো আমাদের কিছু সমস্যা হলে তারা যে আমাদের কথাতে react করবে বা খারাপ কিছু করবে সেটা কিন্তু খুব খারাপ একটা দিক মানে তাদের, তারা কিন্তু আমাদের জন্যই আসে বলতে গেলে তাই না যে তারা আমাদের জন্য আমারে কোন অসুবিধা হলো, তো সেই ক্ষেত্রে আমরা কোনো সুযোগ সুবিধা পেলাম না সেটার জন্য তো নোই না, সরকার ওদেরকে কিন্তু আমাদের জন্যই রেখেছে, একদম একদম, কিন্তু তারা হয়তো তারা মেজাজ দেখিয়ে দিচ্ছে বা একটা কথা দুবার জিজ্ঞেসা করলে হয়তো public কে বকে দিচ্ছে, বা একটা পড়াশোনার ছেলের ক্ষেত্রে এটা কিন্তু ভুল করেও করতে পারবে না, যে শিক্ষাটা আমি সেদিনকে দিয়ে এসেছি, আমাকে কোনদিন আমাকে সেদিনকে বলেছে ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, ভুলটা স্বীকার করেছিল কিন্তু তারপরে, তারপরে দেখ তুই এখন ভুলটা স্বীকার করেছিল তাই জন্য আমি আর কিছু বললাম না আরকি সে সময়, তাই জন্য দেখ সেই সে, সব সময় আমাকে মনে রাখবে, তাই জন্য যে একটা যেকোনো পড়াশোনা ছেলের ক্ষেত্রে তাকে কিন্তু কখনোই সে চেঁচিয়ে কথা বলতে পারবে না, এটা একটা শিক্ষা দেওয়া উচিত দরকার প্রত্যেকটা মানুষকে আর কি, যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, দেখ এটা একটা তো খুব মানে ভালো বেপার, মানে তুই যে একটা protest করেছিস, মানে একটা খারাপ দিক থেকে এটা খুবই ভালো আর একটা জিনিস তুই দেখতে পাবি মানে এই তোর কি বলবো এসব ক্ষেত্রে অনেকজন শিক্ষিত হয়ে এমন একটা, কাজ করে যে অশিক্ষিত তার থেকে কিন্তু ভালো কাজ করে, মানে প্রত্যেকটা যে শিক্ষিত ব্যক্তি ভালো হবে সেটা কিন্তু না, মানে শিক্ষিত হলেই যে সে ভালো সেটা না, তার মধ্যে কিন্তু মানসিক সচেনতা বা মানসিকতা কিন্তু তৈরি হতে হবে ভালো ধরনের, ঠিক আছে তাই একটা ক্ষেত্রে তুই দেখবি যে একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু তার মধ্যে একটাও মাওসিকতা নেই, যে কার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে বা কি ধরনের ব্যবহার করলে ভালো হবে, বা কোনটা কোন সময় বলা উচিত, সেটা দেখবি তার মধ্যে তুই দেখতে পাবি না আবার অন্য ক্ষেত্রে দেখবি হয়তো অল্প পরিমাণ শিক্ষিত তো কিন্তু তার মধ্যে এই জিনিসটা কিন্তু লুকিয়ে আছে, মানে মানুষের সাথে ব্যবহার করা মানুষের সাথে কথাবার্তা ঠিক মতো বলা, তারমধ্যে দেখবি তুই দেখতে পাবি, ফলে কি হলো, যে একটা শিক্ষিত ব্যক্তি থেকে অল্প শিক্ষিত ব্যক্তিতাই কিন্তু অনেক ভালো, তো এখান থেকেই তো বুঝতে পারবি মানে শিক্ষিত ব্যক্তি যে ভালো সেটা না, মানে বা অশিক্ষিত ব্যক্তি যে খারাপ সেটা না, মানে শিক্ষিত ব্যক্তি হলেই ভালো হবে সেটা বলা যায় না বা অশিক্ষিত, ব্যক্তি হলে যে খারাপ হবে সেটা বলা যায় না, মানে তার মধ্যে যে মানসিক বিবেক বিবেচনা সেটা কিন্তু থাকতে হবে,

আহ মানুষের মতন মানুষ হতে হবে, একদম একদম common sense বলে একটা জিনিস আছে, যাইহোক দেখ এ বিষয়ে কথা বলতে থাকলে তো শেষ হবে না, যাই হোক অনেক time হয়ে গেছে যেহেতু তো আমি আর কি খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া টা করিনি যেসেতু, তো তোকে পরবর্তীতে আরও call করব ঠিক আছে, হ্যাঁ বেশ ঠিক আছে, তুই আমাকে call করিস আর এই ব্যাপার নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব তোর সাথে শিক্ষার ব্যাপারে আলোচনা করে এবার শিক্ষার প্রকার আলোচনা করে কিন্তু খুবই ভালো লাগলো, বেশ ঠিক আছে আমরা এই নিয়ে একদিন পরে কথা বলব, ঠিক আছে রাখছি তাহলে, আচ্ছা, বেশ ঠিক আছে রাখ, হ্যাঁ কল্যাণ ভাই কেমন আছেন? এই তো লঘু ভাই কি অবস্থা কেমন আছেন? এই তো ভাই আল্লার রহমতে ভালোই আছি ভাই। তা ভাই শুনলাম আপনি নাকি খুব ভালো চাষাবাদ করছেন। হ্যাঁ ভাই সেইরকম শুনেছো আমি তো চাষাবাদ করতেছি ভাই তখন তো শীত প্রায় শেষের দিকে বুজলেন ভাই সরিষা লাগাইছিলাম সরিষাও উঠে গেছে। এখন তো অন্যান্য ফসল চাষ করার দিকে আগ্রহীতো জানাচ্ছি মানে যে আমি, ভাল ঠিকই করেছেন ভাই, এটা একটা ঠিক সময় ভাই এই ফসল চাষাবাদ করা আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমি খুব ভাল্লাগছে কথাটা শুনে। হ্যাঁ ভাই এখন চাষবাস না করলে রসায়ন শুধু চাষবাস করলে আমাদের হ্যাঁ নিজের চাহিদা আর্থিক চাহিদা মিটবে এবং বাজার ঘাটের জিনিস পাতির দাম টাম বেড়েছে ভাই। সেদিক দিয়ে কিন্তু আমরাও একটু আহ আর্থিক সহযোগিতায় বেচে যাবো আরকি আপনি বলেন। একদম ঠিক কথা বলেছেন দোহাই আপনার একদম ঠিক কথা, বলেছেন, আসলে ভাই কি জানেন আমিও চাষাবাদ করছি ভাই, এক ছোট মানের আমিও একজন কৃষক ভাই, আমার বাড়ির পাশে জমি আছে দুইবিঘা, আমি জমির কাজ জমিতে মনে করেন টমেটো, টমেটোর চারপাশ দিয়ে পুইশাক।

ভাই পালং শাক কিন্তু আপনার বুনা উচিত ছিল ভাই এখন পালং শাক কিন্তু অনেক একটা ভালো শাক, পালং শাক,

একবার পালং শাক লাগাতে হবে, কারণ ভাই আমাদের সবুজ শাক কিন্তু আমাদের জন্য অনেক উপকারী হ্যাঁ। যার মাধ্যমে কিন্তু সবুজ শাক আমাদের,

অত্যন্ত জরুরী বেশি ভাই, সবুজ শাক লাগানো আপনার অত্যন্ত জরুরী ভাই, এটা তো আপনাকে কিন্তু মানতেই হবে ভাই। জি ভাই একদম ঠিক কথা বলেছেন, ভাই একদম সঠিক কথা বলেছেন। আমি অবশ্যই একটি,

ভাই আমি তো বললাম এর প্রথমে, এবার বন্যা একটু তাড়াতাড়ি চলে গেছিল তো তার কারণে আমি সরিষা বনে ছিলাম ভাই আমার তো সরিষা উঠে আসছে প্রায়, আর আপনার ভাই সরিষায় কিন্তু অনেক লাভবান হয়েছি আমরা বুঝতে পারলেন কারণ অল্প একটা চাষে তারপরে পানি সেচ একবার দিয়েছিলাম যার মাধ্যমে আর কি সরিষা অনেক ভালো হয়েছে ভাই আর, এবছর সরিষার বাজারদরও অনেক মোটামুটি ভালোই বেশি, আমি মোটামুটি অনেকটা লাভবান হয়েছি ভাই, আমি যে সরিষা লাগিয়েছি এই মাধ্যমে আমি, হ্যাঁ ভাই ঠিক বলেছেন আপনি, মানে আমি, নিজেই বুঝতে পারছি যে এখন আমি এই সরিষা লাগিয়ে আসলে নিজে নিজে অনেকটা উপকৃত হয়েছি, আমাকে বাজারে অনেক চড়া দাম দিয়ে আর সরিষা কিনে খেতে হবে না। আমি এইটা দিয়েই করতে পারব বুঝলেন ভাই, আপনি আমার মনে হয় ভাই আপনার কিছু সরিষা লাগানা উচিত ছিল, যার মধ্যে আপনি আর কি সরিষার জন্য, extra বাজারজাত করন করতে হতো না, এইটা আমি পরের বছর ভেবে দেখবো ভাই এ বছর তো পারছিনা so এখন আমি যে চাষটা করছি আমি টমেটো। আমার টমেটো কিন্তু অনেক ভালো ফলন দিয়েছে আপনি জানেন, আমি এটা তো বললাম তারপরে তার পাশাপাশি সব সবজিগুলোই আছে, আমি কিন্তু এগুলো বিক্রি করে ভালো টাকা income করতে পারতাম। হ্যাঁ ভাই আপনি টমেটো বিক্রি করে ভালো টাকা income করতে পারবেন, এবং ভাই আপনার যে টমেটো আপনি উৎপাদন করতেছেন এতে আপনার পরিচর্যা কেমন কি নিচ্ছে আপনার টমেটো গাছের দিকে এবার টমেটোর দিকে, আমি মনে করেন প্রথমে তিন-চারটে ব্রেড করেছিলাম ব্রেডে টমেটো দিয়েছি টমেটো দেয়ার পরেই, আমি ওই ব্রেডে পানি দিয়েছিলাম, পানি দেয়ার, পরেই আমি ওই ব্রেডে পানির পাশাপাশি সার দিয়েছিলাম, ওই সার টা দেয়ার পরেই আমি ওই ব্রেডে কিছু পরিমাণ সেচ দিয়েছি সেজের পরই পাতাগুলোতে আমি শ্যাম্পু পানির জল দিয়েছি, এসব করার পরেই আস্তে আস্তে আপাতত আমার এক চালান গেছে আর এক চালান আমি লাগিয়েছি।

আহ ভাই আসলে আমি ভাবতাছি যে আমিও টমেটো লাগবো নাকি, ভাই আমি যদি এইসময় এখন টমেটো লাগায় তাহলে কি আমার টমেটো মোটা এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে। একটু পরামর্শ দিলে আর কি ভালো হতো ভাই, এটাই শেষ চালান ভাই, এরপরে মনে হয় না আর ভালো হবে, হলেও ফলন কম হবে, কারণ দেখেন, এখন থেকে গরমের কিন্তু আভাস টা ঘুরে গেছে তাপমাত্রা আপনার ত্রিশ degree উঠতে উঠতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ভাই আপনি এই বিষয়টা ঠিক বলেছেন, তাহলে আমি আর এ বছর তো আমি লাগাবোনা ভাই, আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার সরিষা উঠে গেলে আমি পাট বুনবো না ধান লাগাবো? আমি এই চিন্তায় একটু চিন্তিত আছি ভাই। ভাই আপনি একটা কাজ করেন, ধান লাগান কারণ আপনার বর্ষাকাল আসতে অনেক দেরি আছে, ধান লাগালে আপনি বেশি উপকৃত হবেন, আমিও ভেবে পারছিলাম না, আসলে ভাই আপনি আমাকে অনেক বড় উপকার করলেন একটা suggest করে আমার এখন মনে হচ্ছে যে ভাই ধান লাগানোর পরেই যদি আমি পাট টা লাগাই, তাহলে বন্যা যেহেতু একটু দেরিতে আসতেছে, আমার মনে হয় ধান উঠার পরে, আবার পাটের ফলনটাও হয়ে যেতে পারে। একটা জমিতে তিনবার চাষ করতে পারলেন, এবার তো চাষ করছেন, এরপর ধান করবেন দুবার ধান করার পর বন্যা আসবে বন্যাতে আপনি পাট করবেন। ওইটাতে নতুন একটা গম করতে পারবেন, মানে আপনার ফলন আর ফলন ভাই। হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আল্লার চাহিদায় অনেক কিছুই হচ্ছে ভাই, হ্যাঁ আর এই যে ভাই আপনার যে ফসলাদির কথা বলছেন ভাই শুধু তো ফসলের দিক দেখলেই হয় না, হয়তো জমি জমার দিকে একটু দেখতে হয়। তাছাড়া আপনার জমির উর্বরতা তো নষ্ট হয়ে যাবে বুঝছেন ভাই, এজন্য আমাকে মনে করেন যে প্রচুর পরিশ্রম দিতে হবে ভাই জমির একটা জমির পিছনে ভাই। বর্তমানে যে সার টার এগুলোর দাম তো অনেক বেশি ভাই, আমিও আপনার কথায় একমত এখন অনেক সারের দাম বেড়ে গেছে। আসলে এটা ঠিক হয়নি আমাদের সরকারের উচিত এদিকে নজর রাখা, কারণ এত টাকা দিয়ে সার কিনে একটা দরিদ্র কৃষক তো কখনোই তার চাহিদা মেটানো সম্ভব না। হ্যাঁ ভাই ঠিক করেছেন, আমরা মোটামুটি ভাবে কিনতে পারি, কিন্তু যারা একদম সাধারন গরিব কৃষক যাদের এই কৃষিকাজ সারা জীবন নির্বাহীত হয় না, তাদের দেখ যে যে কথা কিন্তু ভাই, তাদের কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলো অনেকটা অনেক দামি সার টার কেনা ঔষধ কিনা আবার পানি সেচের দিক দিয়ে গেলে এখন তেলের দামও খুব বেশি ভাই। যার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সবাইকে, চেয়ারম্যান কে বলতে পারি না যদি chairman কে বলি তাহলে সে chairman আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারে।

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন চেয়ারম্যান আমাদের জন্য ব্যবস্থা করতে পারে, আর, আর চেয়ারম্যান কে ধরে যদি কোন, আমাদের জন্য free একটা যদি মটর বসিয়ে দিত, যার মাধ্যমে অনেকগুলো জমির সেচ একবারে করা যাইত, যাকে বলে depth system ভাই, deep sun হয়তো গ্রামের মাঠেই এগুলো অনেক আছে। যদি সরকার থেকে একটা free করে দিত তাহলে আমাদের পানি সেচের খরচটা কিন্তু বেঁচে যেত ভাই, এতে কিন্তু অনেক,

আমরা আমাদের সরকার free করে দেয়নি আমরা যে যার টাকা জড়ো করে একটা কি পাঁচটা বললেন আপনি কি কি বললেন ওটা কে আপনি? এই deep টা আমার তৈরি করেছি, ওখান থেকে আমাদের ধানের সময় পানি দেয়, এক্ষেত্রে আমাদের কিছু মূল্য দিতে হয় বেশি চড়া মূল্য দিতে হয়। হ্যাঁ ভাই আমার বলতেছে যে এটা যদি সরকার আমাদের free এর ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু পানি শোষণ থেকে আমরা কিন্তু একটু নিস্তার পেতাম।

ভাই আপনি যদি আমাকে পরামর্শ দেন যে আমি টমেটোর পরে আমার জমিতে কি লাগাতে পারি? ভাই আপনাকে আমি পরামর্শ দিতে পারি এর মাধ্যমে যে আপনার জমিটা কি অনেক উঁচু না নিচু এই বিষয়টা কিন্তু আমাদের আগে জানতে হবে ভাই। ভাই আমার জমিটা অত্যন্ত পরিমাণে উঁচু মানে উঁচু জমি।

পেঁয়াজের চাষ আপনার উঁচু জমিতে অনেক মানে ভালো হয়ে যাবে হ্যাঁ। পেঁয়াজের চাষ শেষ করার পরে ভাই আপনি যদি চান তাহলে পনেরো বিশ দিন জমি ফেলে রেখে তারপরে আপনি ধান লাগাইতে পারেন ভাই। এটা,

একদম ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আসলে আমি এটা try করে দেখবো অবশ্যই। আর দেখা যাক তাহলে কি করা যায়। আচ্ছা আপনি আমি দেখেন পাশাপাশি কিন্তু পুঁইশাক লাগিয়েছি, আপনি কি কোন পুঁইশাক লাগিয়েছেন বা কোন শাক কি লাগিয়েছেন আপনি আপনার জমিতে? না ভাই আমি কোন শাক টাক লাগায় নাই, আমি আপাতত জমি ফেলায় রাখছি আমার সরিষা ওঠার পরে। কারণ প্রথমেই বলেছিলাম ভাই জমির একটু উর্বরতার দরকার আছে, শুধু একবারে ফসলের দিকে দেখলে হবে না জমির দিকেও দেখতে হবে।

সেজন্য আমি আর extra কোন ফসল টসল লাগাইনাই জমিতে ভাই বুঝছেন? পেরেছি ভাই আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আসলে আমি তো অনেক ফসল লাগিয়েছি যেমন আমিতো বললাম প্রথমেই প্রথমেই টমেটো, টমেটোর চারপাশ দিয়ে পুইশাক তার চারপাশ দিয়ে বেগুন, sorry বেগুন না তার চারপাশ দিয়ে ডাঁটা শাক তার চারপাশ দিয়ে লাগিয়েছি আমি হচ্ছে লাল শাক। আমার শাকের ব্যবসাটাই বেশি হয় কারণ এখন সকালে সবজি বাজারে শাকটায় বেশি বিক্রি হচ্ছে আর যেহেতু আমাদের গ্রামটা শহরের কাছাকাছি তাই মনে করেন সবকিছু আমাদের শহরে চলে যাই, হ্যাঁ ভাই ঠিক বলেছেন আসলে এই শীতের সময় সবজির চাহিদা অনেক বেশি যার কারনে আর সবজি কিন্তু শীতের মধ্যেই বেশি ভালো লাগে ভাই। আপনি এদিক দিয়ে অনেক একটা ভালো কাজ করেছেন যার মাধ্যমে আপনি অনেক লাভবান করতেছেন আমি মনে করি ভাই, মানুষ সমাজের অনেক উপকার করছেন। হ্যাঁ ভাই ঠিক বলেছেন পরিবারের চাহিদা তো মিটছেই পাশাপাশি আরো অনেকেই যারা জমির ফসল চাষাবাদ করতে পারেনা তারা কিন্তু এই শাকসবজি কিনে খাচ্ছে আপনার মাধ্যমে, তাদেরও অনেক উপকৃত হচ্ছে ভাই। এটা কিন্তু অনেক ভালো দিক ভাই আপনি কি বলেন? হে ভাই organic ভালো দিক আপনি ওটা করতে পারেন আপনি করলেন আমি আশা করি কিন্তু পাশাপাশি আমাদের কে আমাদের শাকসবজি উৎপাদন করছি এটা আমাদের রূপ। যারা গরিব আছে যারা কিনতে পারেনা তাদেরকে দান করা যেত ভাই, এক্ষেত্রে আল্লাহই চাইলে আমাদের ফলন ভালো দিতে পারে, হ্যাঁ ভাই ঠিক বলেছেন যারা গরীব দুঃখী মানুষ তাদের কে আমাদের উচিত সাহায্য করা, এবং আমাদের উচিত তাদেরকে free free দেয়া যাতে তারা জীবন নিবিক, জীবন নি নির্বাহী করতে পারে আর কি ভাই, বুঝতেই পারতেছেন তো,

আমাকে পরামর্শ দিবেন এভাবেই সাহায্য করবেন। যদি কোন প্রয়োজন হয় আপনি সঙ্কোচ করবেন না

হ্যাঁ ভাই অবশ্যই আমি পরামর্শ নেব এবং আপনার সঙ্গে পরামর্শ করেই চাষাবাদ করবো। আপনি অনেক মোটামুটি ভালো ভাই হ্যাঁ, আপনি আমাদের অনেক সাহায্য করবেন আশা করি ভাই।

আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফিজ। ভালো থাকেন ভাই। আল্লাহ হাফিজ ভাই।